এখানে সাদা রঙের একটি গাড়ি দেখা যাচ্ছে। গাড়িটার বেশ কিছু অংশ অরেঞ্জ রং দিয়ে ডিজাইন করা আছে। লাইট এর সামনে পারফেক্ট লেখা আছে গাড়িটার । তিনটে জানালা--

একটা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের -এর দেয়ালের কিছুটা সাদা কিছুটা বেগুনিও কিছুটা গোলাপি এখানে কাঠের জানালা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের -এর গেটের -এর উপর নেম প্লেটে -এ লেখা আছে হোটেল ডলপিন ।

গাছপালা দেখা যাচ্ছে মন্দিরের পাশে একটা হলুদ রঙের বাড়ি দেখা যাচ্ছে আর মন্দিরের পেছনে একটা পুকুর দেখা যাচ্ছে।